এটি একটি -শপিং মল দেখা যাচ্ছে এ-এ-একটি- লিফট দেখা যাচ্ছে একটি লিফট উপরে উঠছে একটি লিফট নিচে নামছে ও সা একটি বাচ্চাদের গাড়ি দাঁড় করানো আছে এখানে খেলার জন্য।

এখানে একটি আআআআ দোকান দেখতে পাচ্ছি দোকানে আআআ চিয়ার টেবিল এর দোকান ফার্নিচার এর।